সামনে একটা কালো রঙের জলের লম্বা পাইপ রয়েসে।

পাইপ -এর মধ্যে থেকে জল খুব স্পিড -এ বাইরে দিকে বেরোচ্ছে মনে হচ্ছে পাইপ -টা ফুটো আছে।

সামনে একটা লম্বা সাদা কালার -এর টেবিল রয়েসে যার উপরে সম্ভবত কাপড়গুলো বিক্রেতাদের দেখানো হয়।

রাস্তার উপর দু-এক জনকে হাঁটতে দেখা যাচ্ছে।

সামনে দুটো বোট দেখা যাচ্ছে।

দোকানের মেঝেতে রংবেরঙের টাইলস লাগানো রয়েসে।

একটা বড়ো পাকা বিল্ডিং ।

বিল্ডিং -এর জানালাগুলোতে সব গ্রিল লাগানো রয়েসে।

মাঠের মধ্যেকার ঘাসগুলো বেশ বড় বড় দেখাচ্ছে।

তাদের বেশির ভাগের মুখে মাস্ক পড়া রয়েছে।

যার ছাদে প্লাই লাগানো দেখা যাচ্ছে।

তাঁদের মধ্যে একটা সাদা কালারের ফ্যান ঘুরতেছে।

রাস্তার পাশে একটা লম্বা ফুটপাত রয়েসে।

গেটটাতে খোলা ও বন্ধ করার জন্য ধরার মতো একটি ব্যবস্থাও রয়েসে।

একটা বড় বাসের সামনের ছবি।

দোকানের ভিতরে হলুদ ও সবুজ কালার -এর বেলুন ঝুলতে দেখা যাচ্ছে।

সামনে কয়েকজনকে বসে থাকতে দেখা যাচ্ছে সম্ভবত তারা গান পরিচালনা করছে।

বিল্ডিংয়ের উপর দিয়ে কিছু সবুজ গাছপালাও দেখা যাচ্ছে।

সামনে চারজন লোক দাঁড়িয়ে রয়েসে।

একটা বেড -এর উপর সাদা কালার -এর বেড শীট বেছানো আছে।

সম্ভবত একটা কোনো অনুষ্ঠানের ছবি।

নীল রঙের কাপড় দিয়ে উপরটা সাউনি দেওয়া হয়েসে।

জায়গাটার চারিপাশটায় বেশ সবুজ গাছপালা দিয়ে ভরা রয়েছে।

রাস্তার মধ্যে একটা লাল শার্ট ও জিন্স পরা লোক।

মরজিদের মেঝেতে লম্বা ম্যাট বিছানো রয়েছে।

রাস্তার ধারে একটা মুদিখানার দোকান।

সামনে দুজন লোককে দেখা যাচ্ছে সম্ভবত তারা ইঞ্জিনিয়ার বা লেবার হবে।

তাদের দুজনের মাথায় হেলমেটও রয়েসে।

একটা পাহাড়ি এলাকার দৃশ্য।

কয়েকজন মহিলা আবার একসাথে গল্প করতে দেখা যাচ্ছে।

দেখে মনে হচ্ছে এগুলো টার্কিস মুরগি।

যার নীচে একটা ঘরের ঝাপ সম্পূর্ণ ভাবে খোলা রয়েসে।